আকাশটা অনেক মেঘলা দেখা যাচ্ছে।

পাশে অনেক ক্ষেত লক্ষ্য করা যাচ্ছে।

অনেক ঝোপঝাড় জঙ্গল দেখা যাচ্ছে।

পেট্রোল পাম্পের ওইদিকে একটা ট্রাক দেখা যাচ্ছে।

পোস্টারে অনেক খাবারের নাম লেখা আছে।

একটা দোকানে শুধু একজনই দাঁড়িয়ে আছে।

দুজন পুরুষ বাইক নিয়ে যাচ্ছে।

একটা বাচ্চার কোমরে হলুদ রঙের একটা ফিতা দেখা যাচ্ছে।

দুজন ছেলে এখানে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে।

বাইরে থেকে আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে।

দূরে একটা পুলিশ লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা গুহা দেখা যাচ্ছে।

অনেকগুলো মহিলা এখানে মহিলা পুরুষ দাঁড়িয়ে আছে।

পাশে একটা বসার বেঞ্চ আছে।

দুজনের মাথায় সাদা রঙের টুপি পরা।

লোকটার সামোনে দুটো চেয়ার রাখা আছে।

পোস্টারে লেখা আছে মেশিন কালারেন্ট ।

অনেকগুলো কালারের রঙ বক্স আছে।

একটা কন্টাকটার সামোনে দাঁড়িয়ে আছে।

বাসস্ট্যান্ডের ঐখানে দুটো লোক দেখা যাচ্ছে।